হ্যাঁ এই এই সমস্ত আহ চিন্তা ধারা গুলো কিন্তু তখন আর আসতে পারে না একটা ব্যস্ত মানুষের কাছে। হ্যাঁ ঠিকই বলেছো তারা ভাবার জন্য time ই পায় না অথচ আহ এমন কি তারা এই সব কাজ করে তারা তাদের আহ কি বলবো নিজেদের family কেও কিছু কিছু সময় time দিতে পারেনি তাদের family কেও time দেওয়া দরকার আহ তাদের, তাদের তো ছেলে মেয়েরা আছে তাদেরকেও কিছু time দেওয়া দরকার আহ অনেক ক্ষেত্রে তো হয় যে তোমার পাশের বাড়ির একটা মানুষের আহ তোমার সাহায্য বা আহ কোনো কিছু problem এ তোমার খুবই সাহায্য দরকার তো সময়ই হয়ে ওঠে না সেই মানুষটাকে সাহায্য করার

এমন না হয় কারোরই কিন্তু তবুও ধরো আহ কোনো এক তোমার পাশে কোনো একটা কারোর একটা বড়ো সড়ো accident হলো সে তার আহ blood এর প্রয়োজন তাকে আহ blood দেওয়া বা তাকে সাহায্য করার মতন মানে কি বলবো time ই পায়না সে ঠিক আছে। এখনকার ব্যস্ত জীবনে। হম হম হম সে তো আছেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আহ তারা তো time পাচ্ছে না পাচ্ছে না আর এই তার ওপরে দ্বিতীয় কথা হচ্ছে যে লোকজনের এখন আর ওই চিন্তা ধারা কিন্তু নেই। যে ওরা ভাবে কি যে না আমি, আমি আহ ঠিকঠাক চলতে পারলেই হলো আমি আমারটা দেখবো বাকি লোকের কেন দেখতে যাবো? কেন লোক ঝামেলার মধ্যে পরতে চায় না। তুমি বিশ্বাস করবে না কিছু দিন আগে আমাদের এখানে accident হলো হলো bike নিয়ে আহ accident করেছিল লরিতে এবার সামনে পরে গেছে bike টা মেরে দিয়ে চলে গেছে তো আহ একদম পড়ে গেছে। পড়ে গেছে পা একদম fracture হয়ে গেছে

আহ সাধারণ public সব মানলাম কিন্তু যে পড়ে আছে যে accident হয়ে পড়ে আছে তাকে তো উঠিয়ে অন্তত hospital এ নিয়ে যাওয়া উচিত। মানুষের সেই বোধটা হারিয়ে গেছে মানুষ যেখানে মারপিট হচ্ছে ওখানে লোক জোড়ো হয়ে ওখানে লোক জমায়েত হয়ে ওখানে video করছে। আর এদিকে patient টা কিন্তু পড়ে আছে। তো একটা মানুষ যে আহ মানে ওখানে video করতে পারছে বা ওখানে দেখতে পাচ্ছে কিন্তু ওই লোকটাকে যে নিয়ে যাবে সেইটুকু আর ওদের জ্ঞান বদ্ধ জ্ঞান হচ্ছে না যে লোকটাকে hospital এ পৌঁছাতে হবে। বা লোকটার আহ অসুবিধা হচ্ছে মানে এই জিনিসটা কিন্তু মানুষ দেখে না দেখার ভান করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখছি তো হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই জিনিসটা। আহ আমিও দেখেছি আসলে কি বলতো মানুষ আহ নিজেদেরকে কোনো রকম বিপদে জড়াতে চাইছে না সে মানে তারা ভাবে যে হ্যাঁ আমি তাকে মানুষটাকে আহ মানুষটা ধরো মানুষটাকে তাকে হাসপাতালে নিয়ে যাবো আহ সে ক্ষেত্রে ধরো সে মানুষটা যদি মারা যায় তো বিভিন্ন রকমের থানা পুলিশ তাকে যেতে হবে তাকে কোনো রকম সাক্ষী দিতে হবে এসব এসব ঝামেলাতে কি এখনকার মানুষ অনেকটা উম দূরে থাকতে চাইছে। হম হম হম এখনকার মানুষ এই সব ঝামেলা থেকে দূরে থাকতে চাইছে একদমই বলেছো আর মানে আহ মানে কেন ফালতু লোকের ঝামেলা নিজে নিয়ে আসবো এই জিনিসটা কিন্তু চিন্তা ভাবনা কিন্তু মানুষ করছে।

মানে সমস্ত রকম বিপদ থেকে আহ সরিয়ে রাখবে মানে আলাদা করে রাখবে যাতে তাদের কাছে কোনো বিপদ টিপদ বিপদ না আসে। হম হম হম সব মানুষই চায় আর সে তো অবশ্যই সবাই চাইবেই যে আমি ভালো থাকি বা আমার আহ family ভালো থাকুক। হ্যাঁ যেন কোনো রকম অসুবিধা না হয়। তো এটা তো সব মানুষই চায় তবে তার পরেও যে মানুষের উম মানষিকতা বোধটা কিন্তু থাকা উচিত কারণ যদি আমরা ওইভাবে দেখে থাকি তাহলে মানুষ আর আহ পশুর মধ্যে ফারাক কি থাকবে তাই না? মানুষ কাকে বলা হচ্ছে মানুষের মান হুশ সব কিছু আছে বলেই তাকে তো মানুষ বলছে। আমাদের হুশ জ্ঞান সব কিছু ঠিক আছে বলেই তো সে ক্ষেত্রে এই সব জিনিস গুলো যদি আমরা

আহ আস্তে আস্তে মানুষের উঠে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত কিন্তু উঠে যাচ্ছে আগেকার লোকে দেখছি যে কোথায় যদি কোনো কিছু পাড়াতে কিছু হতো তাহলে সমস্ত লোক মানে পাড়ার সমস্ত লোক কিন্তু ভেঙে আসতো। আর এখন, এখন কারো বাড়িতে কোথাও কিছু বিপদ হচ্ছে পাশের বাড়ির লোক জানতে পারছে না যে ওর বাড়িতে বিপদ হয়েছে। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি এই জিনিসটা একদমই ঠিক বলছো কিন্তু কিছু কিছু এখন তুমি দেখবে গ্রাম side এ দেখবা যে তুমি কথাটা বললে না এখন যে আহ মানুষ পাশে আসে না কিছু গ্রাম side এ দেখবে যারা গ্রামের মানুষ যারা ধরো মনে কি বলবো মানুষের জন্য কিছু করার মানে করার আভাসটা থাকে আহ সেই সব মানুষদের যদি গ্রামে একটা কোনো মানুষের যদি কোনো বিপদ হয় তো তারা এক সঙ্গে ছুটে যায়। এমন কি গ্রামের পাশে যদি কোনো গ্রাম থাকে সে গ্রামের লোকও এসে আহ সেই জিনিসটা মানে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 তা অপর জনকে দেখে হিংসে করে ধরতে গেলে তা হিংসে করে তার ওপরে হয়তো দেখো চেনে না। অনেকে আছে শহরের মধ্যে পাশাপাশি বাড়ি ঠিক আছে আমার পাশে বাড়ি কিন্তু উনি আমাকে চেনে না বা আমি ওকে চিনি না, আমি ওনাকে চিনি না কিন্তু পাশাপাশি flat এ থাকি বা হয়তো পাশাপাশি মানে হয়তো একটা বাড়ির পরেই বাড়ি কিন্তু হয়তো অন্য কেউ এসে হয়তো জিজ্ঞাসা করছে যে উমুক আহ উমুকের বাড়িটা কোনটা? কিন্তু হয়তো আহ উনি বলতে পারছেন না যে উমুকের বাড়িটা আহ এটা তো সে ক্ষেত্রে কি হয় লোকজন কিন্তু একে অপরকে চিনতে পারছে না শহরের দিকে কেন চিনতে পারছে না কারণ লোক তো মেসে না। একে অপরের সঙ্গে তো মেলামেশাটা কমেই গেছে। যত দিন আসছে তত তো লোকের মেলামেশাটা কমে যাচ্ছে আর হ্যাঁ যত আমাদের technology বাড়ছে আহ দিনকে দিন এই এই সমস্ত আগে যেমন এতকিছু ফেইসবুক বলো ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো এই সমস্ত জিনিস গুলো কিন্তু ছিল না। আর এখন লোকে সে সমস্ত জিনিস নিয়ে আর কি আহ পেরে উঠছে না ফলে লোকের সঙ্গে মানে আহ মিলাপটা সেই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে

আহ মানুষের সাথে গল্প করতাম কথা বলতাম তাতে আমাদের আহ মানুষের প্রতি মানে একজনের সম্পর্কে জানার আগ্রহটা থাকতো। আর এখন ফেইসবুক এ আমরা বিভিন্ন রকম খবর দেখছি ফেইসবুক ইনস্টাগ্রাম যেগুলো আছে ধরো এগুলো থেকে আমাদের আহ এগুলো থেকে মানে উম মানে সরে আসার আমরা time ই পাচ্ছি না এগুলো হাতের কাছে থাকার জন্য আমরা মানুষের সঙ্গে যে time টা কাটানো সেই time কাটানোর আহ মানে যে মনোভাব সেটাই সরে গেছে আমার চলে গেছে আমাদের।

হ্যাঁ কাজ কর্ম ছেড়ে দিচ্ছে বা আহ খাটনির কাজ গুলো করছে না মানে মানুষ এখন বুঝতেই পারছো technology এসছে তার মানে আহ মানে smart কাজ করা শিখে গেছে মানুষ। আহ খাটনির কাজ গুলো করছে না। তো সেই কারণে অলসতা হয়ে গেছে আর কে যাবে ওর বাড়িতে কে যাবে ওর কাছে আড্ডা মারতে? সেই জন্য এখন কি করছে যে ওই আহ যে হয়তো আহ message এ কথা বলে নিচ্ছে। বা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

আহ একটা জায়গায় ঠেক বসানো এরকম type এর জিনিস গুলো হতো এখন phone এ কি এক second এ এক minute বা দু minute call করার পর এই just এটুকু কথা গল্প হয়ে এক সময় phone টা কেটে দেওয়া। এটুকু মানুষে এখন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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে অবশ্য কমে গেছে। আচ্ছা ঠিক আছে চলো অনেক কথা হলো আজকে পরে আবার কথা হবে আচ্ছা বেশ ঠিক আছে

এই তো চলছে, তোদের কি খবর? তারপর? তোদের সব programme ট্রগ্রাম এখন কি রকম? এখন তো আস্তে আস্তে শীত টাও চলে এলো, তোদের সব নানান রকম সব programme থাকে, কি খবর বল? শুনি একটু আমরা তো এখানে, জানিস তো আমাদের একটা সেই theatre এর group আছে, তো সেখানে না আহ মানে শুনেছি আগে আমরা অনেক রকম বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, করে আহ মানে, আর এই সময় আর কি শীতকালে বল, পুজোর সময় বল, এই সময় গুলো আমাদের আহ আরো বেশি programme থাকে। আর এখন তো~ তোর এই এই যে সামনে যে শীতকাল রয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠানই তো হচ্ছে চারিদিকে, তো আমাদের যে একটা ছোট একটা group আছে বুঝেছিস? নাটকের একটা group আছে, তারসঙ্গে, হ্যাঁ ওই টারি বিভিন্ন আমাদের show থাকে, নানান রকম ভাবে আমরা ওটা অনেক জায়গায় সারা বছর খুব একটা থাকে না কিন্তু, এই যে ধর এরকম পুজোর সময় বল, এখন যেরকম এই সময় টাতেও প্রচুর এরকম এই গত সপ্তায় একটা জায়গায় আমরা গেছিলাম, আহ ওই নর্থ বেঙ্গলের ওদিকে একটা জায়গায় গেছিলাম, তো সেইখানে একটা অনুষ্ঠান করে এলাম, ওখানে একটা এরকম সাংস্কৃতিক মেলার মতন ছিল, তো মেলাটাতে আহ কি হয়েছে? ওইখানে আরকি ওদের চারদিন ধরে একটা এরকম মঞ্চ ছিল, সেখানে আরকি নানান রকম করতে হয়েছে মানে ওদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারপর আহ, এই আরকি বেশ ভালোই লাগলো এখন, তোদের ওখানেও তো আমরা গিয়ে একবার programme করে আসার কথা হয়েছিল, এখন কি ওখানে অনুষ্ঠান হয় কিছু? শীতকাল তো চলে এলো, এখন তো হওয়ার কথা? কারণ আগের বার আমরা যখন দেখেছিলাম, তখন তুই বলেছিলি যে, তোদের ওই complex এর ভেতরে একটা অনুষ্ঠান হয় ওখানে মঞ্চ করা রয়েছে। ওটার জন্যই জিজ্ঞেস করলাম। আমাদের আসলে কি হয়? এটা আমাদের আসলে এটা কি হয় যে, আহ বিভিন্ন রকম সারা বছর ধরে চলতে থাকে তো, এবার তার মধ্যে এবার যেখানে যেখানে আমাদের অনুষ্ঠান হয়, তো তোদের complex এ যেটা আগের বার হয়েছিল, সেটা কি এবার হচ্ছে?

ওহ হম হম

ভেতরে যারা রয়েছে তাদেরই এরকম করা হয়? আচ্ছা, আমরা একটা মানে last মাসে একটা করেছিলাম, ওটা হচ্ছে মানে একটা নৃত্যনাট্য মতন কল করেছিলাম, এক জায়গায় তো ওটা কি হয়েছিল একটা মানে আর গোষ্ঠী আছে, যেটা তোর আহ ওরা আরকি বিভিন্ন রকম আহ একটা মানে আহ যারা প্রতিবন্ধী, মানে পুরো প্রতিবন্ধী নয় আহ সাময়িক যারা প্রতিবন্ধী, কেউ হয়তো আহ দেখতে পায়না মানে Okay পুরো দৃষ্টি শক্তি টা নেই, কেউ হয়তো শুনতে পায়না ঠিকমতো, ওই রকম আরকি সাময়িক প্রতিবন্ধী যারা ওদের নিয়ে একটা গোষ্ঠী আছে। তো ওরা কি হয় ওদেরকেই একটা rehearsal করিয়ে আমরা, আহ মানে একটা নৃত্যনাট্য করেছিলাম এবং ওটা অনুষ্ঠানটা এত ভালো হয়েছিল, ওখানে সবাই বাচ্ছারা যারা মানে ওরা perform করেছিল ছিল যারা বাচ্চারা সবাই মোটামুটি তোমার, ধর ওই পঁচিশ বছর দেড় মধ্যেই হবে ওইরকম তো বা ওদের বিভিন্ন রকমের ওখানে আমরা দেখেছিলাম,

মানে শুনেছি কিন্তু এইরকম দেখিনি, কিন্তু আমি যখন rehearsal এ গেলাম ওখানে ওদেরকে দেখলাম, যে সত্যি ওটা একটা মানে দেখবার মতন জিনিস, কারণ একটা জায়গায় সাধারণ যারা করছে তাদের টা তো আমরা দেখি সব সময় দেখি।

করলো হ্যাঁ এবং আহ ভালো লেগেছে এবং প্রচুর প্রশংসা পেয়েছে। তো সেটা আ দেখে মানে খুবই ভালো লেগেছিল। মোটামুটি ধরো ওই দু-ঘন্টা ওই রকম আমাদের নাটকটা নৃত্যনাট্য, ওটার মধ্যে অনেক গুলো নাচ গানের portion ও ছিল আর কিছুটা নাটক, তো আহ সেটাই আমি দেখছিলাম যেটা এখন আশপাশে এখন অনেক এইরকম ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো, তো তোর মেয়েও তো কত সুন্দর আহ অনুষ্ঠান করেছিল। আমি এর আগে ছবিতে দেখেছিলাম সেটাও আমি দেখছিলাম এর আগে, হ্যাঁ হ্যাঁ ও এখন আহ recently কোনো অনুষ্ঠান কিছু করেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বর্ষবরণের যেটা আহ তুই বলছিস, সেরকম একটা আমার হটাৎ করে মনে হলো, একটা মানে ছোট একটা খ্রিষ্টান community এরকম আছে। আহ ওদের একটা সংস্থা রয়েছে আহ তো ওরা কি করে? মানে আহ বাঙালি কিন্তু তার সঙ্গে ওদের কি আছে? কিছু আরকি মানে যেহেতু খ্রিষ্টান community ওদের একটা orchestra group আছে। হ্যাঁ মানে যেটাতে সবরকম খালি আহ খালি instrument ই সবাই বাজায় ওখানে বিভিন্ন রকম violin আছে, বাঁশি আছে। তারপর আরো নানান রকমের instrument আহ কোনো local ওখানে নয় তো ওই তো আহ orchestra মতন করা আছে। তো ওইটা নিয়ে ওই group টাই আরকি ওরা, একেকটা মানে খুব ভালো একটা অনুষ্ঠান করছে এখন। তো প্রথমে ওরা ওই আধঘন্টার জন্য একটা করে অনুষ্ঠান মানে আধঘন্টার মধ্যে ওখানে আহ পাঁচ ছটা গান রয়েছে, ওদের বিভিন্ন রকমের performance রয়েছে, সবই ওই instrument এর উপরে। হ্যাঁ? তো আহ ওটাই এখন অ~ অনেক জায়গায় আস্তে আস্তে ওরা বেশ বেশ প্রশংসা পাচ্ছে আস্তে আস্তে। তো ওদের এখন ওই অনুষ্ঠান টাই একঘন্টা বা দেড়ঘন্টাও ওরা এখন করতে পারছে আরকি। করতে করতে ওদের আরকি একটা আহ confident আ~ আরো বেড়েছে এখন। আর ওখানেও কিন্তু সেরকম ওইটাও আহ

টা অনেকেই পছন্দ করছে। বিশেষ করে এই সময়টা আরকি মানে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে আম একত্রিশ তারিখ পর্যন্ত। পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে বর্ষবরণের যে সময়টা থাকে। হ্যাঁ এই সময়টা তো আমরাও একটুখানি, মানে ভারতীয় উৎসব নিয়েও অন্যান্যরা নানান রকমের গান আমরা শুনি নাচ গান নানান রকম আহ সংস্কৃতিকই রয়েছে তো আহ সেটাই আরকি গানগুলো ওরা যে instrument এর আহ ইয়েটা বাজাচ্ছে ওটা কিন্তু বেশ জনপ্রিয় এবং আহ আগের বার ওরা প্রথমবার programme করেছিল একটা ছোট করে। সেটাও এই শীতকালে সময়তেই ওরা শুরু করেছে। তো তারপরে ওরা কি হলো আস্তে আস্তে এতটাই আ পরিচিতি পেয়ে গেলো ওই programme টা এতো ভালোই করেছিল ওরা, মানে সবাই এত উপভোগ করেছে যে ওটা ওরা বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে ডাক পেতে থাকলো। প্রথমে বিভিন্ন রকম স্কুলে আর উম মানে defence নিয়ে একটা বাইরেও একটা অনুষ্ঠান করে এসেছে। তো ভালোই করছে ওরা এবং বেশ ভালো লাগবে, ওটা একটুখানি অন্য রকম ধরণের তো আমরা যেরকম দেখে আসছি আ সাধারণত আমরা আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখেছি। মানে আমাদের বাঙালিদের কথা বলছি। বাঙালিদের যেরকম অনুষ্ঠান গুলো হয়। রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয় বা কোনোরকমের যে শীতকালে যেরকম আম

হেমন্ত হলো বা এরকম নানান রকম শিল্পী আহ যে স্মরণ সন্ধ্যা গুলো হয়, সেগুলোর মতনই এটা আবার একটুখানি যেহেতু একটা ইংলিশ culture রয়েছে ওখানে। সেটা এখনকার জন্য একটা মানে উপযোগী মতন আরকি। আর বেশ ভালো পছন্দ করছে সবাই। ওটাও যদি তোদের মানে ক্লাব থেকে তোদের ওখানে তো একটা association রয়েছে তোদের। ওখানে যদি কথা বলে দেখতে পারিস, যদি ওদের মানে পছন্দ হয় ওরা আমি আমি পাঠিয়ে দেব ওরা আগে এইসমস্ত অনুষ্ঠান গুলো করেছে। সেইগুলো একবার একটুখানি যদি দেখে নিস্। খুবই চলছে খুবই চলছে এবং ওরা যেরকম বললাম আরকি, যেগুলো আহ চার্চে programme করে এসেছে ওরা। আর যেহেতু মানে একদমই অন্য রকম একটা পরিবেশ হয় যায়। হ্যাঁ মানে আমাদের ভারতীয় ভারতীয় গানও রয়েছে তারমধ্যে, কিছু বাইরের গানও রয়েছে। তো সেসব নিয়ে একটা এত সুন্দর

তো সেইটা একটা চিন্তা করে দে~ দেখতে দেখা যেতে পারে, একটা নতুন ধরণের যদি কিছু করার কোনো আহ চেষ্টা থাকে, তাহলে কিন্তু ওটার কথা ভাব। আর আরও নানান রকমের একটা আহ জিনিস তো রয়েছেই। যেটা আমরা সাধারণত যেগুলো করে আসি সেগুলো তো রয়েছেই, তারসঙ্গে সবাই সেটা একটা আকর্ষণের জায়গা হবে।

আহ আমরা সরাসরি যাচ্ছি সরাসরি দেখছি সামনে থেকে তখন মানে দর্শকের কিরকম কি reaction থাকে? সেটা আমরা পুরো বুঝতে পারি। ঐজন্যই বললাম যদি তোদের ওখানে একটা committee আছে। অনুষ্ঠান যারা আহ মানে সংগঠন যারা করছে। তাদের সঙ্গে একবার কথা বলে দেখতে পারিস, যদি রাজি থাকে আমি নিশ্চয়ই যোগাযোগ

তো সমস্ত ব্যবস্থা করেই পাঠানো হয়। মানে খুব বেশি দূরে হলে পরে তো তাহলে যদি সেখান থেকে ফিরতে না পারে, সেখানে তাদের একটা থাকার তো জানিসই এই সমস্ত একটু ব্যবস্থা তো যা যা পারিপার্শিক যেগুলো দরকার সেগুলো সমস্তই ব্য~ ব্যবস্থা করে দিতে হবে সেগুলো কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ তো সেটাই একটা হ্যাঁ

যে সমস্ত জায়গায় ওতো বড় জায়গায় অনুষ্ঠান হলে পরে সেটা যেমন ঠিকআছে। কিন্তু যাত্রার সঙ্গে আবার এটা হবে না ঠিক মতন। তখন আমাকে কোনো ওই লোক~ লোকসংগীত বা ওইরকম কোনো যে গোষ্ঠী গুলো আছে এই ধরণের যে কাজ মানে যারা গান করছে লোকসংগীত। আহ এই ধরণের গানগুলো যারা করছে তাদের যে অনুষ্ঠান গুলো হয় সেগুলো মানে ওর সঙ্গে আরকি আহ ঠিকমতন ভালো লাগবে আরকি। সবাই সেটা উপভোগ করবে। আসলে কি হয়? যে ধরণের অনুষ্ঠান সেই ধরণের দর্শক থাকে। হ্যাঁ তো এবার আহ কোথায় অনুষ্ঠান হচ্ছে? সেটাও একটা, আর কি অনুষ্ঠান? হচ্ছে দুটোই একটা বিশাল একটা মাথায় রেখে আর কি কি অনুষ্ঠান হবে? সেটাই এবার যেহেতু একটা complex এর মধ্যে নানান ধরণের লোকজন থাকে, তো সেইক্ষেত্রে বর্ষবরণের অনুষ্ঠানে আমার মনে হলো যে এইটা করা যেতে

এখন অনেকেই কি করে? যেগুলো অফিস থেকে বড়ো বড়ো পিকনিক যারা arrange করছে, সেখানে আবার অনেকে এরকম গান বাজনা এরকম ইয়ে রাখছেই। সেখানে আবার আহ মানে আহ নাটক বা এইধরণের জিনিসগুলোর থেকেও গান বা আহ নাচের কোনো অনুষ্ঠান লহো। বা instrumental ও অনেকে কারণ ওখানে কি হয়? ওখানে বিভিন্ন রকম আহ অফিস থেকে যে পিকনিক গুলো হচ্ছে বিশেষতঃ বা অনেকে quiz এর আহ quiz contest যেগুলো হচ্ছে সেইগুলো সেগুলো রয়েছেই, হম হম সেইরকম ওগুলোতো আহ বেশ ভালোই এখন। আরেকটা জিনিস এখন হয়, সেটা পিকনিকে বা বললি বলে আমার তাই হটাৎ করে মনে হলো, সেটা হচ্ছে যে, আহ পিকনিকে যারা যাচ্ছে তাদের সঙ্গে, মানে তাদেরকে নিয়ে একটা কিছু game আরকি, খেলার আয়োজন করা। এইটা কিন্তু এখন একটা নতুন জিনিস হয়েছে।

ওখানে ওরাই সমস্ত খেলার সাজ মানে সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো সমস্ত নিয়ে যাবে। এবার ব্য ধর মানে একটা quiz খেলার মানে live event যেগুলো arrange করা হলো, সেগুলোর যা যা জিনিস সব যেগুলো দরকার সেগুলো কিন্তু ওরাই নিয়ে যায়। মানে আহ ধরো একটা race arrange করা হচ্ছে বা দড়ি টানাটানি, নানান তো তার জন্য যা যা মানে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস গুলো তারাই নিয়ে যাবে। তা মানে মাইক থেকে শুরু করে বক্স box হ্যাঁ, তারাই নিয়ে যাবে তো তাদের পুরোটা ওই রকম ভাবেই arrange করতে হয় একটা। করে আরকি ওনারা ওই রকম এখন বেশ ওটা বেশ জনপ্রিয়। ওটা বেশ জনপ্রিয় হচ্ছে, এবং এই এইটা আমরা দেখেছি যে, সাধারণত যেগুলো পিকনিক spot গুলো থাকে, ওইখানের সঙ্গেই ওরা যোগাযোগ করে সাধারণত। কারণ ওখানে তো প্রচুর group ওরকম আসে, তো যারা এই ধর Booking করতে আসছে পিকনিক spot এর জন্য, তখন এসে তারা অনেকেই জানতে চায় যে আপনাদের এরকম কেউ কোনো programme এর কোনো group এর সঙ্গে যোগাযোগ আছে কি না? তখন ওদের মাধ্যমে একটা আরকি যোগাযোগ হয়ে গেলো।

এইরকম আমরা দেখেছি যে, মানে বিশ্বকাপের খেলা দেখানো উপলক্ষেও একটা ওরকম event ওরম করা হয়েছিল। আয়োজন করা হয়েছে মানে খেলা শুরু হওয়ার আগে একটা হ্যাঁ ওদের নিয়ে একটা খেলার উপর একটা quiz হলো। একটা খাওয়াদাওয়ার ব্যবস্থাও থাকলো একটা বড়, আহ projector এ খেলা দেখানো খেলার সময়টা তো খেলা হবেই। বাকি সময়টা আরকি তার আগে একটা quiz এর ব্যবস্থা থাকলো। খাওয়াদাওয়ার আহ ওখানে প্রস্তুতি থাকলো, এইটাও এখন কিন্তু খুবই মানে বেশ জনপ্রিয় দেখছিলাম।

হ্যাঁ হ্যাঁ প্রচুর ধরণের নানান আমাদের সময় যেমন আগে যেমন খুব আহ মানে হাতে গোনা মতো রকমের আমাদের অনুষ্ঠান ছিল আরকি। রবীন্দ্রনাথের জন্মদিন। নজরুলের জন্মদিন জয়ন্তী হচ্ছে। বা

অনুষ্ঠান করলে তারাই এসে অংশগ্রহণও

হ্যাঁ সেটাই, সেটাই ওইটাই একটা মানে সবার জন্যে একটা ভালো জায়গা ছিলগো সকলে, তখন আসলে কি হয়েছে? তখন সবার মধ্যে ওই যোগাযোগ টা তো বেশি ছিল, যে কারণে এখন সব ব্যাপারটাতেই একখানা কি বলবো? আহ একটা বাণিজ্যিকীকরণ চলে এসেছে আরকি। বিয়ে বাড়ির arrangement করতেও বাইরের একটা কোম্পানি আসছে। আগে তো পরিবারের সবাইমিলে একটা বিয়েবাড়ির arrangement হতো। মানে যার পরিবারের বিয়ে তার আত্মীয়রাই সবাই মিলে আয়োজন

হ্যাঁ সেটাই, সেটাই ওইটাই একটা ব্যাপার, আর তাছাড়া কোনো ওই মানে অনেক অনেক রকমের মানে আগে যেমন খুব কয়েকটা সীমাবদ্ধ অনুষ্ঠান ছিল,

মানে বিয়ের মধ্যেও বিয়ের দিন আমরা আগে জানতাম মানে বিয়ের দিন মানে আর বিয়ে আর তার দুদিন আগে পরে মিলিয়ে। এখন তো তার আগেও অনেক ধরণের অনুষ্ঠান।

একটা আরকি এটা একটা ভালো জিনিস। মানে এই কাজটাকে বাণিজ্যিকীকরণ হওয়াতে একটা সুবিধেও হয়েছে, অনেকের কাজের সুযোগ হওয়া।

এরমধ্যে আহ মানে মানে recent কোনো অনুষ্ঠান তুই দেখেছিস? এর মধ্যে?

আহ মানে ওখানে কি খালি গানেরই অনুষ্ঠান হয়েছিল? নাকি নাচ মানে নাচ গান সব রকম

আচ্ছা আচ্ছা, যাইহোক এখন মানে আহ অনেক রকমের জিনিসই চারিদিকে হচ্ছে। একটা জিনিস ভালো যে, সবরকম বয়সীদের জন্য যেমন চারিপাশে অনেক রকমের অনুষ্ঠান রয়েছে। তো সেই হিসেবে কোনো রকম অসুবিধে নেই। যে যেরকম ভাবে পারবে মানে সব সব বয়সীদের জন্যেই সব রকম অনুষ্ঠান এখন একটা রয়েছে এইটা একটা ভালো জিনিস। যেটা এখন সবথেকে দেখার একটা জিনিস যেটা, সব বয়সীরাই এখন enjoy করতে পারবে আরকি। এরকম নয় যে আহ পুজোর সময় হলো এই আগে যেমন দেখতাম সবার একখানা সবরকম বয়সীদের অনুষ্ঠান সারা বছর ধরেই এখন রয়েছে আরকি। দেখাযাক, তোদের ওখানে দেখো কথা বলে যদি হয় আমাকে আমি তাহলে যোগাযোগ করবো ঠিকাছে?

মাদ্রাস রাজ্যের অন্তর্গত দ্বীপ শহর রামেশ্বরমে এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্ম, আমার বাবা জৈনুল আবদিনের না ছিল তেমন গতানুসারী শিক্ষা না তেমন টাকা পয়সা, এই অসুবিধা গুলো সত্ত্বেও তার ছিল মহান সহজাত প্রজ্ঞা ও অন্তরের এক অকপট বদান্যতা, তিনি এক আদর্শ জীবনসঙ্গিনীকে পেয়েছিলেন আমার মা, আশিয়াম্মার মধ্যে, আমার মনে পড়ে না ঠিক কতজনকে তিনি প্রতিদিন খাওয়াতেন, কিন্তু আমি বেশ নিশ্চিত যে আমাদের নিজেদের পরিবারের সমস্ত সদস্যকে, মিলিত করলে যতজন হত, তার চেয়ে অনেক বেশি বহিরাগত আমাদের সঙ্গে খেতেন, আমার বাবা মাকে অতিমাত্রায় মান্যগন্য করা হত এক আদর্শ দম্পতি হিসেবে, তাঁর পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরাজ কর্তৃক বাহাদুর উপাধি প্রদত্ত হওয়ার সুবাদে আমার মায়ের বংশ ছিল বেশ প্রসিদ্ধ, আমি ছিলাম অনেক ছেলেমেয়েদের মধ্যে একজন, বিশেষত্বহীন চেহারার একটি খাটো ছেলে লম্বা, সুদর্শন বাবা মায়ের সন্তান, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বসবাস করলাম যেটা তৈরী হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, রামেশ্বরমে Mosque street এ চুনাপাথর আর ইট দিয়ে বানানো একটা যথেষ্ট বড়োসড়ো পাকা বাড়ি ছিল সেটা, আমার কঠোরভাবে নীতিনিষ্ঠ বাবা সবরকম অপ্রয়োজন স্বাচ্ছন্দ ও বিলাসিতাকে পরিহার করে চলতেন, যাই হোক, খাবার, ওষুধপত্র বা

আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম, রান্নাঘরে মাঝের উপর বসে, মা আমার সামনে একটা কলাপাতা বিছিয়ে দিতেন, যার ওপর তিনি তারপর হাতায় করে তুলে দিতে ভাত আর সুগন্ধি সম্বর, নানা ধরণের ঝাঁঝালো,